আর দুটো শোকেস মত আছে যেখানে অনেক বই খাতা রাখা রয়েছে জিনিসপত্র নিয়ে নিজে যন্ত্রপাতিও রাখা আছে জানলে রয়েছে জানলার বাইরে দেখা যাচ্ছে একটা টিনের সেইড ।